ruby তে variables এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
ভ্যারিয়েবলস কি ruby তে সক্রিয় typing
ভ্যারিয়েবল ঘোষিত করা
ভ্যারিয়েবলের ধরন বদলানো
ভ্যারিয়েবলের scope কি
ভ্যারিয়েবলের ধরন
এখানে ubuntu linux 1204 এবং ruby 193 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে linux terminal সম্পর্কে জানতে have
irb সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorials জন্য প্রদর্শিত আমাদের website যান
এখন দেখি যে ভ্যারিয়েবল কি
এটি value সংরক্ষণ করতে ব্যবহৃত হয়
এটি একটি reference যা নির্দিষ্ট করতে পারি
লক্ষ্য করুন যে ruby হল case sensitive
এখানে names অর্থপূর্ণ হতে হবে
ভ্যারিয়েবল name শুধু ছোট হাতের অক্ষর সংখ্যা underscores হয় উদাহরণস্বরূপ : first _ name
এখন সক্রিয় typing দেখি
ruby একটি সক্রিয় ধরনের ভাষা
এর means আপনাকে ভ্যারিয়েবল তৈরির সময় ডেটাটাইপ বলার প্রয়োজন নেই
ruby interpreter নির্দেশিত কাজের সময় ডেটাটাইপ নির্ধারিত করে
এখন এখানে ruby তে ভ্যারিয়েবল নির্ধারিত করা দেখি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
screen terminal window প্রদর্শিত হয়
irb লিখুন
interactive ruby আরম্ভ করতে enter টিপুন
এখন লিখুন var1 = 10 এবং enter টিপুন
এখানে একটি ভ্যারিয়েবল var1 ঘোষিত করে এর মান 10 নির্ধারিত করেছি
এখন interpreter দ্বারা দেওয়া ডেটাটাইপ integer কিনা তা যাচাই করুন
এখন লিখুন var1 dot kind _ underscore of question mark integer এবং enter টিপুন
output true পাবো
ruby তে ভ্যারিয়েবলের ধরন সক্রিয়তা দ্বারা বদলাতে পারি
এতে নতুন value নির্ধারিত করি
এটি var 1 কে string নির্ধারিত করে করুন
লিখুন var1 = double উদ্ধৃতিতে hello এবং enter টিপুন
নির্ধারিত ভ্যারিয়েবলের ধরন যাচাই করুন
লিখুন var1 dot class
class method বলে যে এই ভ্যারিয়েবল কোন class এখন enter টিপুন
output string পাই
ruby স্বয়ংক্রিয়ভাবে ভ্যারিয়েবলের ধরণ integer থেকে string এ বদলেছে
এখন আমরা শিখব যে ভ্যারিয়েবল ভিন্ন প্রকারে কিভাবে বদলাবো
slides ফিরে আসুন
ruby ভ্যারিয়েবল classes তার value ভিন্ন প্রকারে বদলানোর পদ্ধতি রয়েছে
to _ i method ভ্যারিয়েবলকে integer বদলাতে ব্যবহৃত হয়
to _ f method ভ্যারিয়েবলকে floating পয়েন্টে বদলাতে ব্যবহৃত হয়
to _ s method ভ্যারিয়েবলকে string a বদলাতে ব্যবহৃত হয়
to _ s method number base argument রূপে নেয়
রূপান্তর এই number base উপর নির্ভর করে
এটি অনুশীলন করি
terminal যান প্রথমে terminal মুছে ফেলুন
irb console মুছে ফেলতে ctrl + l টিপুন
এখন লিখুন y = 20 এবং enter টিপুন
এখানে একটি ভ্যারিয়েবল y ঘোষিত করে তার value 20 নির্ধারিত করেছি
এখানে to _ f method ব্যবহার করে y কে floating পয়েন্ট ভ্যালুতে বদলাবো
লিখুন y dot to _ f এবং enter টিপুন
আমরা float মত value পাই
লিখুন y dot to _ s এবং enter টিপুন
double উদ্ধৃতিতে output 20 পাই
ভ্যারিয়েবল y কে binary form বদলাতে to _ s method number base 2 দিন
পূর্বের command যেতে up arrow key টিপুন
লিখুন প্রথম বন্ধনীতে 2 বন্ধনী বন্ধ করে enter টিপুন
আমরা binary form output পাই
একইভাবে y কে octal এবং hexadesimal ফর্মেও বদলাতে পারেন
number base 8 বা 16 এ বদলে
slides ফিরে আসি
এখন দেখি যে ভ্যারিয়েবল scope কি
এটি program ভ্যারিয়েবল এক্সেস করার জায়গা বলে
ruby তে চার ধরনের ভ্যারিয়েবল scopes রয়েছে
লোকাল local গ্লোবাল global ইনস্ট্যান্স instance এবং
class class
প্রতিটি ভ্যারিয়েবলের ধরন ভ্যারিয়েবল নামের শুরুতে বিশেষ অক্ষর দ্বারা ঘোষিত করা হয়েছে
$global ভ্যারিয়েবল বোঝায়
ছোট হাতের অক্ষর এবং underscore local ভ্যারিয়েবলকে বোঝায়
@instance ভ্যারিয়েবল বোঝায়
দুটি @@চিহ্ন class ভ্যারিয়েবল বোঝায়
বড় হাতের অক্ষর constant বোঝায়
বিস্তারিত বিবরণ পরবর্তী tutorial দেখব
আমরা tutorial শেষে চলে এসেছি সংক্ষেপে
এখানে শিখেছি
একটি ভ্যারিয়েবল ঘোষিত করা যেমন var 1 = 10
to _ f to _ s methods ব্যবহার করে ভ্যারিয়েবলের ধরন বদলানো
বিভিন্ন ভ্যারিয়েবল scopes
নির্দেশিত কাজ রূপে
একটি ভ্যারিয়েবল ঘোষিত করে এটি octal এবং hexadecimal form বদলান
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য